getting started with for loops এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি নিম্ন শিখতে সক্ষম হবেন:
tutorial record করতে আমি ব্যবহার করছি:
python 343 এবং ipython 510
tutorial অনুশীলন করতে আপনার lists এর ব্যবহার সম্পর্কে জানা উচিত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
প্রথমে for loop এর syntax দেখি
for statement প্রতিবার block নিষ্পাদিত করে ক্রমে ক্রমানুসারে members a পুনরাবৃত্তি করা হয়
এখানে loop variable প্রতিটি পুনরাবৃত্তিতে ক্রমে item value নেয়
প্রতিটি item জন্য loop body নিষ্পাদিত হয়
আমরা for loop লুপের একটি উদাহরণ দেখব এবং এটি নিষ্পাদিত করা দেখবো
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
এখন ipython3 লিখুন এবং enter টিপুন
pylab package শুরু করি
আপনার text editor খুলুন
একটি for loop type এখানে প্রদর্শিত হিসাবে code লিখুন
এখানে loop ভ্যারিয়েবল সংখ্যার সূচীতে পুনরাবৃত্তি করে এবং প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করে
সংখ্যাগুলি হল 491625 এবং 36
লক্ষ্য যে এখানে আমরা দুটি ভ্যারিয়েবল numbers ব্যবহার করেছি যা হল সংখ্যার list
numযা for loop এর প্রতিটি চক্রের বিবেচনায় থাকা list এর element ভ্যারিয়েবলের num আপনার পছন্দের যা কিছু হতে পারে
লক্ষ্য করুন for statement এর পর colon loop body শুরু ইঙ্গিত দেয়
loop এ প্রতিটি statement 4 টি স্পেস দিয়ে শুরু হয়
এর means লাইনটি for loop এর code block
in উদাহরণে এটি block a শুধুমাত্র একক statement রয়েছে
লক্ষ্য করুন যে line print this is outside forloop indented করা হয়নি
এবং তার পরের lines for loop এ আসে না
সুতরাং প্রতিটি block ইন্ডেন্টেশন level দ্বারা পৃথক হয়
home directory তে sqrt _ num _ list py হিসাবে file সংরক্ষণ করুন
এখন terminal ফিরে যান terminal মুছে ফেলুন
percent run minus i filename হিসাবে run command দ্বারা script run run এবং enter টিপুন
আমরা for loop দ্বারা নিষ্পাদিত প্রদত্ত সংখ্যার বর্গমূল পাই
এটি for loop এর পর নিষ্পাদিত print statement output
একই উদাহরণ ব্যবহার করুন যা আমরা sqrt _ num _ list py তে ব্যবহার করেছি
ipython interpreter prompt এ code প্রতিটি line লিখুন
print this is outside forloop লাইনটি এড়িয়ে যান
terminal যান
লিখুন numbers equal to বর্গাকার বন্ধনীতে 49162536 এবং enter টিপুন
for num in numbers colon enter টিপুন
আপনি লক্ষ্য করবেন যে prompt তিনটি ডটে বদলে গেছে
দয়া করে লক্ষ্য করুন ipython নিজেই block indents করে
এখন বাকি for loop লিখুন
এখন block we statements শেষ করেছি কিন্তু এখনো interpreter তিনটি ডট দেখাচ্ছে
এর means আপনি এখনো ব্লকের ভিতরে রয়েছেন
block থেকে প্রস্থান করতে অন্য কিছু প্রবেশ to করে দুবার enter key টিপুন
এটি list প্রতিটি সংখ্যার বর্গমূল printed করেছে যা for loop এ নিষ্পাদিত করা হয়েছিল
এরপর আমরা python we range builtin function সম্পর্কে দেখবো
range ফাংশন integers এর list বানায়
syntax হল range start comma stop comma step
উদাহরণস্বরূপ: range বন্ধনীতে one comma twenty comma two 2 step সহ 1 থেকে 19 পর্যন্ত integers বানায়
range বন্ধনীতে twenty 0 থেকে 19 পর্যন্ত integers বানায়
মনে রাখবেন অন্তিম সংখ্যা যা আপনার নির্দিষ্ট করা list এ অন্তর্ভুক্ত হবে note
এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যার ঘন নির্ণয় করুন এটি python interpreter এ কার্যকর করুন
এখন python terminal window for loop রান করার চেষ্টা করি
ctrl + alt + t কী একসাথে টিপে একটি নতুন terminal খুলুন
নতুন terminal python command লিখে python interpreter শুরু করুন এবং enter টিপুন
লিখুন for i in range বন্ধনীতে one comma eleven colon এবং enter টিপুন
আমরা দেখবো যে এবার এটি তিনটি ডট দেখায় কিন্তু cursor ডটের কাছাকাছি রয়েছে তাই আমাদের ব্লক ইনডেন্ট করতে হবে
python interpreter code নিজেই indent করে the তাই চারটি স্পেস লিখুন এবং তারপর নিম্ন লিখুন
print বন্ধনীতে i comma উদ্ধৃতিতে cube is comma i রেজড to power অফ three enter টিপুন
এখন আমরা enter টিপলে আমরা এখনও তিনটি dots দেখি ব্লক থেকে বেরিয়ে আসতে একবার আবার enter টিপুন
সুতরাং আমরা এখানে মুখ্য জিনিস এই শিখেছি যে python interpreter এবং blocks নির্দিষ্ট করতে ipython interpreter কিভাবে ব্যবহার করে
1 থেকে 50 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা print করুন
ব্যবহারে সহজতার জন্য এটি আমাদের ipython interpreter এ করি
প্রশ্ন range ফাংশন দ্বারা সমাধান করা যেতে পারে
terminal মুছুন
for i in range বন্ধনীতে one comma fifty comma two colon
প্রথম প্যারামিটার ক্রমের প্রারম্ভিক সংখ্যা
দ্বিতীয় প্যারামিটার ক্রমের শেষ
লক্ষ্য করুন ক্রমে অন্তিম সংখ্যা অন্তর্ভুক্ত নয়
এখানে আমরা দুই রাখবো যার means আমরা প্রতি দ্বিতীয় element ছেড়ে দিচ্ছি
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে
code blocks indent করা
for loop দ্বারা list পুনরাবৃত্তি করা এবং range ফাংশন ব্যবহার করা
আপনার সমাধানের জন্য এখানে কিছু স্বমূল্যায়ন প্রশ্ন রয়েছে
1 থেকে 20 পর্যন্ত সকল প্রাকৃতিক সংখ্যার গুনফল print করতে for loop লিখুন
এবং উত্তর হল
2 y equal to one
y into equal to x
3 range 15 1 থেকে 4 পর্যন্ত integers list বানায় অর্থাৎ 1234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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে